সামনে একটা রাস্তাও দেখতে পারছি রাস্তাও আসেপাশেও কিছু গাছপালা আগাছা--

বাড়ির সামনে লাঠি দিয়ে কিছু একটা ব্লু কালার -এর বাইর দেয়া আছে বাড়ির চারপাশে পাঁচিলও দেয়া আছে আর বাড়িটার রং করাও আছে।

একটা ঘর দেখতে পাচ্ছি যেখানে দেওয়ালের রঙ হলুদ একটা ছাদের উপরে ছাদের রঙটা সাদা।

একটা ঘর দেখতে পাচ্ছি তার একটা দরজা আর একটা জানালা আছে জানালায় পর্দা লাগানো আছে।

এবং একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে বিয়ের অনুষ্ঠান চলছে।

খয়রি কালার -এর কিছু একটা লেখা আছে যেটা দূর থেকে বোঝা যাচ্ছে না সামনে অনেক কটা বাইক আছে আবার কিছু জন দাঁড়িয়ে আছে কিছুজনের--

সামনে একটা পতাকা আ আর ঝুলানোর জন্য উপরে একটা লাঠি টাঙ্গানো আছে চারপাশে গাছ আছে এপাশে একটা অ্যা--

যেখানে কে অনেক কিছু অনেককটা বোতল রাখা আছে দুয়ারগুলো লাগানো আছে সামনে টেবিল -টার দুপাশে দুটো চেয়ার দেয়া আছে ওপাশে একটা সোফা দেখতে পাচ্ছি।

এখানে একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে হোর্ডিং লাগানো আছে হোর্ডিং -এর উপরে হেডলাইন -টা আছে লাল রংয়ের আর সাদা রঙের সাদা দিয়ে লেখা।

এবং বাচ্চারা কিছুজন বাচ্চা বসে আছে কিছুজন দাঁড়িয়ে আছে ও এদের খেলার অ্যা অ্যা সময়--

বিভিন্ন চরিত্র সেখানে তুলে ধরা হয়েছে একটা গাছও আছে এবং মানুষগুলোর যে সেপ আছে তাতে বিভিন্ন রকমের--

উঁ বউ মেয়ে ও ছেলে বাচ্চা ছেলে সমস্ত রকমের একদম থাক থাক মতন মানে পাহাড় ধরনের কিছু করা আছে।

কিছু টেবিল -ও পাতা আছে তার সামনে দূরে কিছু ঘর দেখতে পাচ্ছি এখানের ঘরগুলো অনেক টালা--

একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে কিছু শেল্ফ করা আছে প্রচুর জিনিস রাখা আছে শেল্ফ -গুলো চার পাঁচ থাকের হবে।

যে ম্যাগি আছে তেল আছে সোয়া সস আছে সস আছে।

আরো অন্য অন্য অনেক জিনিস আছে সেল্ফ গুলো ছোট ছোট আরো শ্যাম্পু আছে বিভিন্ন রঙের।

এবং চারপাশে দেখা যাচ্ছে অনেক গাছ।

একটা জায় এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে কোন অনুষ্ঠান হছ--

চাঁদোয়া মতন করা আছে কিছু লোক বসার জন্যও একটা জায়গা করা আছে অনেকে সেখানে বসেও আছে আর যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে কি কোনো একটা--

তার চারপাশে একটা কাপড় দিয়ে ঘিরে একটা মঞ্চ মতন করে রেখেছে একটা টেবিল রেখেছে যার উপর সাদা কাপড় দিয়ে--

ও চেয়ার -এ বসে আছে এক তার মধ্যে সবাই টুপি পরে আছে মাথা এবং সবার পাঞ্জাবি কেউ শাট বেশিরভাগ জামার কালার সব সাদা।

একটা তারের বান্ডিল দেখতে পাচ্ছি এবং দুটো ফ্যান -এর বক্স দেখতে পাচ্ছি একটা রড লাইট ইট আছে যেখানে--

এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি একটা ঘর মতন করা আছে আর একটা জানালা আছে একটা সামনে গোরু বাঁধা আছে।

এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে কিছু চাষ করা হচ্ছে একটা জায়গা জুড়ে।

বক্স -গুলোর কালার সবুজ আর লাঠিগুলোর কালার কালো এবং চারপাশে প্রচুর গাছপালা আছে দূরে একটা পাহাড় অ্যা দেখতে পাচ্ছি।

নীচে একটা কার্পেট পাতা আছে কার্পেটের -এর রং লাল বিভিন্ন জিনিস আছে এবং দেয়াল করা আছে এখানে এ_সি লাগানোও আছে উপরে।

একটা ড্যাম তৈরি করা আছে ড্যাম থেকে জল ছাড়ার জন্য ব্যবস্থাও করা আছে সেই মতন।

এখানে একটা হ্যাপি বার্থডে লেখা স্টিকার ঝোলানো আছে পেছনে একটি কার্ড দিয়ে এ করা আছে।

এখানে একটা ঘর দেখতে পাচ্ছি যার একটা জানালা আছে।

এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে তিনটি তেলের গাড়ি রাখা আছে তেলের গাড়ির কালার লাল সাদা আর ব্লু দিয়ে--

আর তার চারপাশে যে গাছপালাগুলো আছে সেগুলো সবুজ উপরে কিছু ঝাপসা মতন দেখা যাচ্ছে।

ইস্কুল -এর সামনে বেশ সুন্দরভাবে সাজানো আছে ইস্কুল - টা যেমন হালকা শুধু--

একটা দোকান দেখতে পাচ্ছি যেটা বইয়ের দোকান সেখানে বই দড়ি বই টাঙ্গানোর জন্য কিছু দড়ি টা--

একটা লোগও লোককেও দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে--